করছে সামনে মু-মুখ করে পা দুটি ফাঁক করে ব্যায়াম করছে |দরজা আছে উম বেগুনি কালার -এর পর্দা লাগানো আছে |

লাইট দেখা যাচ্ছে অনেক দাঁড়িয়ে আছে দুটি মহিলা।

একটি বই দোকান বই দোকানটিতে ভিড় আছে অনেকজন বই কিনতে এসেছে বই দোকানের মালিক আছে ক্যামেরা লাগানো আছে উপরে পাখা আছে লাইট জ্বলছে ঘড়ি আছে অনেক রকমের বই লাগানো আছে র‍্যাকেতে ।

সামনে একটি এক নম্বর বললা গ্রাম পঞ্চায়েত বালুরঘাট দক্ষিন দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের একটি বালুরঘাটের পঞ্চায়েত দেখা যাচ্ছে।